এটি একটি জিম সেন্টার । এখানে দেখা যাচ্ছে-এ-এ হম যে সবাই জিম করছে। আহ মানে জিম -অ বলতে ব্যায়াম ।

ট্রাডিশনাল ড্রেসে -এ তারা আছে। কেরল টেরোল তামিলনাড়ু ও দিকে এইসব নাচগুলার ও প্রচলন আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এ এরম নাচে না দেখি নাই আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম নাচতে ।

এটি একটি পার্ক -এর গেট দেখা যাচ্ছে তো পার্ক -টা কোন পার্ক সেটা নামটা বোঝা যাচ্ছে না ।

এটি হচ্ছে-এ আ একটি খেলার মাঠ । খেলার মাঠে যীশু শুয়ে আছে। তারসাথে হচ্ছে এক দু চার জন উম জিমন্যাস্টিক -এর ইসে আছে সেটাতে হচ্ছে হেল্প করে দিচ্ছে।

স্কুল -এ এটা কোনো ইংলিশ মিডিয়াম স্কুল হবে সরকারি স্কুল নয় কারণ তাদের ড্রেস গুলো দেখে এটাই মনে হচ্ছে--